এটি একটি মন্দিরের পিকচার যেখানে তিনটি মন্দির পরস্পর আছে। মাথার ওপর খোলা আকাশ দেখা যাচ্ছে। মন্দিরটি বিভিন্ন কালার -এর সাদা সবুজ এবং কমলা লাল ইত্যাদি--

একটি বাস দাঁড়িয়ে আছে। একটি জলের ট্যাংকার দাঁড়িয়ে আছে এবং সামনে যে বিল্ডিংটা আছে সাদা এবং সবুজ কালারের বেশ পুরাতন এবং আসে পাশে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে।

এবং কিছু মানুষ দেখাশোনা করছে প্রত্যেকটা জিনিসকে এবং পুরোটাই লাইট লাগানো আলো আলো লাগানো।